সেখানে একটি লোহার গেটও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি শপিং মহলের ভিতর সেখানে দুজন লোককে দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি কার্টুনও দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটির সিলিঙ্গে অনেক লাইট লাগানো আছে।

ঘরটিতে সাদা রঙ করা আছে।

এই ছবিটিতে একটি বড় বিল দেখতে পাচ্ছি বিলটির পাশে একটি ঘর রয়েস়ে।

এই দুকানটির উপরে একটি পোস্টার লাগানো আছে।

পোস্টারটিতে লেখা আছে চৌধুরী এন্টারপ্রাইজ ।

দোকানটির আশেপাশে অনেক বিল্ডিংও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

যে সেখানে অনেক সাদা রঙের মুরগি রয়েছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি য়োগা সেন্টার যেখানে কয়েকটি লোক বসে য়োগা করসেন।

রুমটির ভিতরেও কার দেখা যাচ্ছে সে রুমটিতে অনেক মালা জোলানো আসে।

পোস্টারটিতে লেখা আছে এস এম কলেজ হাজিপুর।

গরটির পাশে অনেক গাসপালা রয়েছে গরটির সামোনে একটা খুলা জায়গা দেখা যাচ্ছে।

ইস্কুলের সামোনে অনেক ছাত্র বসে আছেন।

এটিতে সাদা রং দেওয়া আছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি রেস্টুরেন্টের ভিতর।

রেস্টুরেন্টের দেওয়ালে কয়েকটি ফ্যান লাগানো আছে।

ঘরটির ভিতরে একটি ব্রেড রয়েসে।

সেখা একজন লোকের পরনে সাদা শি টি-শার্ট রয়েছে।

গাড়িটির পাশে দুটি পোস্টার দেখা যাচ্ছে পোস্টারটিতে লিখা আছে স্টপ এম_বি_সি ।

এখানে একটি ঘরও দেখা যাচ্ছে।

এ পাহাড়ের উপরে একটি টাওয়ার দেখা যাচ্ছে।

এই ছবিটিতে কয়েকটি কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছি।

ঘরটির সামোনে একটি পোস্টার লাগানো আছে ঘরটির দরজাটা খোলা রয়েসে।

এখানে অনেক টিলাও দেখা যাচ্ছে।